আমরা এই মুহূর্তে চোখের সামনে একটি চিড়িয়াখানাতে রাখা চিতা বাঘকে দেখতে পাচ্ছি সে বিশ্রাম করছে।

একটি চিড়িয়া খানাতে একটি চিড়িয়া খানাতে জালের উপরে একটি নেকড়ে বাঘ অথবা চিতা বাঘকে রাখা রয়েছে।

এটি স্টেট ব্যাঙ্ক এ.টি.এম. দেখতে পাচ্ছি সামনে একটি স্কুটি অথবা একটি বাইক রাখানো রয়েছে।